ডিজাইন ইস্টাইল লে ঘেরা আছে।

বোর্ড লাগা আছে।

দু তিনটা আছে। একটি ব্যাক্তি দাঁড়িয়ে ভালছে--

আর ছোট ছোট গাছও আছে আর --